এই ছবিটিতে দেখা যাচ্ছে যে এটা একটা কোন দোকান বা শপিংমলের ছবি।

ফুলগুলি অনেকগুলি মালা রয়েছে এবং বিয়ের জন্য--

ছবিটা একটা পাহাড়ের ছবি এই ছবিটা দেখা যাচ্ছে যে একটা পাহাড় থেকে--

মিডিয়ান্ট এডুকেশন অন্ধ্রপ্রদেশ মধ্যবর্তী কোর্ট শিক্ষা ও বোটকোটও কর্মকত্তা।

এবং এস এই বিল্ডিংয়ের উদ উপ উপস উদযাপন করছেন।

এই ছবিটায় দেখা যাচ্ছে যে উম এটা একটা ফুটবল খেলার মাঠ উম বা এটা একটা স্টেডিয়াম ।

একটি টেবিলের উপর একটি ক্যালেন্ডার রয়েছে এবং অনেকগুলো ওষুধ রয়েছে।

মহিলা মানুষ উম দুইজন মেয়ে এবং দুইজন মহিলা মানুষ বসে কফি খাচ্ছে।

এবং অনেক দুই তিনজন লোকজন দেখা যাচ্ছে একজন লোক ওটোর সামনে দাঁড়ায় রইছে দুজন লোক--

এই পাহাড়ে অনেক সবুজ সবুজ গাছপালা রয়েছে বড়ো বড়ো পাথর রয়েছে।

এখানে জিনিসপত্র এবং টেবিল চেয়ার বিভিন্ন ধরনের ফার্নি উম বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে।

ছবিটা একটি মুদির দোকানের ছবি।

মেঘ খুব সুন্দর দেখা যাচ্ছে।

রুম সবগুলা আছে এখানে একটি টি_ভি ও আছে এটার মধ্যে এ_সি ও আছে।

এবং অনেকজন লোকজন বসার জন্য একটি টুলও রয়েছে।

এখানে দেখা যাচ্ছে মোমোর ট্রে রয়েছে এবং বিরিয়ানির পাতিল রয়েছে বিরিয়ানির হান্ডি রয়েছে।

গাছের মধ্যে জল দিচ্ছে জল প্রদান করছে গাছকে সবুজ সবুজ গাছপালাগুলি--

এ হতে পারে এটা সম্ভবত বাইপাস কাঠিয়াভ ওয়াচরুম ।

হসপিটালটা কালার হসপিটালের কালার সাদা কালার ।